ভেতরে নীল বালতি রাখা আছে।

মাঠের সীমানার কাছে একটি সাদা দড়ি বা ফ্ল্যাগ দেখা যাচ্ছে যা সীমানাকে চিহ্নিত করে।

পাশে একটি জানলা ও জানলার পাশে পর্দা দেখা যাচ্ছে।

আকাশে কিছু হালকা মেঘ আছে তবে চারপাশ আলো উজ্জ্বল।

উপরের তাকগুলোতে অনেক কাপড় বা তৈরি করা পোশাক প্যাকেট করা রয়েছে যা দোকানটিকে বড় স্টক বোঝায়।

দোকানে অনেক জামাকাপড় ঝোলানো আছে।

ছবিতে একটি মন্দির দেখা যাচ্ছে যার নাম মা মহামায়া পূজা মন্দির।